আ-আ-আ টেকনিশান -রা টেকনিশিয়ান -দের টেকনিশিয়ান অর্থাৎ যারা আহ গাড়ির কাজকর্ম করে দুজন দাঁড়িয়ে এসে দেখছে কোথায় কি অসুবিধা রয়েছে সুন্দর ।